তবে দেখে তাই মনে হচ্ছে কিন্তু হয়ত ঠিক হবে না। তবে পুলিশ স্টেশনে আমি অনেক বার এর আগে গেছি --

মনে হচ্ছে এএ দোল উৎসবের সময় যে রাধা গোবিন্দের উৎসবে উ পুজোটি হয়।